একটি বড় গাছের গুড়ি দেখা যাচ্ছে এবং ছোট্ট একটা রাস্তাও দুপাশে গেছেসেটাও দেখা যাচ্ছে।

এটি একটি গুম মানে আ-আ আ- গরুর দুধ দেওয়ার জায়গা।

হাতে করে সবাই মাছ বেছে মাছ কিনছে।

এখানে তিনটি গাড়ি দেখতে পাচ্ছি আমি হয় এটা কোন অফিস এর আ গাড়ি পার্কিং এর জায়গা।